এখানে আমরা একটি দোকানের ভিতরের ছবি দেখতে পাচ্ছি--

বাড়ির দেয়ালে খুব সুন্দর ভাবে স্ট্রাকচার করা হয়েছে--

এবং পিছন দিকে দুটো ফ্লাট দেখতে পাচ্ছি একটি সাদা রং এর ও একটি হলুদ রং--

বাগানটির চারিদিকে ঝাউ গাছ রয়েছে। বিভিন্ন ধরনের বাহারি গাছ আমরা দেখতে পাচ্ছি ।

নিচেও বেশ কিছু উঁচু উঁচু পাথর রয়ে--